কয়েকটা ইও টাওয়ারের খুঁটি তার আকাশ এগুলা দেখা যার।

এবং জল দেখা যার জরনার ।

উফরে একটা ব্যানার লাগানি দেহা যার।

এখানে স্টুডেনস্ট আর মাস্টার দেখা যায়।

এখানো একটা ফার্মেসি দেখা যার।

একজন মানুষ এখানো বুহাত দেখা যার--

একটা কম্পিউটার রাখা দেখা যার।

উলম মইধ্যে দুইটা বাইক দেখা যার।

সেলুনটা খুব সুন্দর সাজানি বেলুনুন বেলুন ফ্যান এগুলো দেখা যায় সেলুনে।

একানেও একটা জিম সেন্টার দেখা যার ।

একানো একটা চার্জ দেখা যার।

একানে একটা বড় কাপড়ের দুকান দেখা যার।

এখানেও বেযান বিল্ডিং দেখা যার।

এখানেও বেজান সুন্দর জাগা দেখা যার।

এখানে একটা সাইনবোর্ড দেকা যার যেটা একটা জুয়েলার্স ।

দোকানটার কালার হমলা কালার দেখা যার।